বিল্ডিং -টার নিচের ফ্লোর -এ একটা ব্যাঙ্ক আছে।

এই বাড়িটার পাশে আরো অনেক বাড়িও বড় বড় দেখা যাচ্ছে।

যেখানে বাচ্চারা নানা রকম গেম আছে খেলার জন্য।

অনেক গুলো গাড়ি-ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে ।

এটি একটি রেল স্টেশন - এর ছবি।

অনেক মানুষ একটা মানুষ বসেও আছে।

দাঁড়িয়ে আছি কিছু মানুষ কিনছে কিছু মানুষ বিক্রি করছে।

রেগুলার তাদের শরীর চর্চা করার জন্য।